জায়গাটা খুবই সুন্দর তো খুবই ভালো জায়গাটা খুব সুন্দর লাগতেছে দেখতে নানা ধরনের মানুষ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে।

এই অফিস - টা খুবই ভালো খুবই সুন্দর অফিস -টা উম বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে--

বড় একটা হোটেল হোটেল - টা খুব সুন্দর দেখাচ্ছে খুব ভালো দেখাচ্ছে কয়েকটি লোক নীচে দারিয়ে ছিল লোকগুলো খুবই সুন্দর খুব ভালো।

আরেকটাও উম উম ফুলের বাগান। বাগানটা খুবই সুন্দর লাগতেছে। বিভিন্ন ধরণের গাছ ফুলের গাছ ফুল গাছ গুলি খুবই সুন্দর লাগতেছে।